এখানে দেখা যাচ্ছে এটি একটি বাড়ি যার--।

ময়দানের মধ্যে কতগুলো মানুষ--

এটি একটি ফার্মেসি যার মধ্যে একজন ব্যক্তি রয়েছে।

এবং একজন মানুষ এদিকে সামনে দিকে এগিয়ে আসছে এবং একটি বাস --